এবং মানি পার্স আছে দেখতে খুব ভালো লাগ--

এবং সে সম্ভবত রং খেলেছে। সম্ভবত এটা হোলির দিন এবং পেছনে তিন জন দাঁড়িয়ে আছে।

ঠিক আছে তো তার সামনে তারা তারের মত কাঁটা তাঁরের মতো আছে।

এবং এই সিনারি -টি দেখতে খুবই ভালো লাগলো।

এবং তার সামনে একটি বিশাল বাড়ি বা গোডাউন -এর মতো দেখতে পাচ্ছি।

আমি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত একটি সাইকেল আছে।

এবং তার উপরে আর একটু উঁচু টাইপ এর আছে।

নিচেরতাও একটু সরু টাইপ -এর এ--

এবং সে কেকটি একটি কোনো কিছুর উপর রাখা আছে--

এবং তার সামনে একটি স্টিক -এর মতোন আছে ।

এটা স্মৃতি সৌধ হিসাবে আছেসেটি দিয়ে ভালো করে উপলদ্বি কর।

সম্ভবত এগুলো চালানি মাছ হবে এবং দু একটি জারের মধ্যে মাছ ভরতি আর একটি মাছ জারের মধ্যে অল্প মাছ আছে।

হলুদ কালার রেড কালার খুবি সুন্দর লাগছে।

এবং সে রুম এর যেখানে যেখানে গ্রিল লাগানো দরকার সেখানে সেখানে গ্রিল আছে।

একটি জায়গা আছে সেখানে লেখা আছে--

জায়গা হবে কোয়াটার টাইপ এর এবং সেখানে হলুদ রংএর--

তাদের ব্যায়াম করা সবাই এখানে গোল হয়ে বসে আছে ।

এবং অনেক জন বসে আছে। কোনো কিছু দেখছে কারো প্রোগ্রাম হবে।

রাখা আছে এবং সামনে একটি গেট -র সিস্টেম আছে।

এখানে আমি দেখতে পাচ্ছি সম্ভবত কোনো একটি--